বাড়ি এখানে বাড়ি আছে রাস্তা আছে ম‌ন্দির আছে ।

এটা একটা ইস্কুল আছে ইস্কুল -এর ওপরে ।

এমনি দেখতে ঝক ঝক করছে-এ। বেশ খুব সুন্দর লাগছে দে--

ফুলের গাছ আছে মানুষ হেঁটে চলে যাচ্ছে পাশে বাড়ি আছ--

ফুল দিয়ে বেশ সুন্দর লাগছে। মার্বেল পাথর দিয়ে আছে নীচে মার্বেল --

এইটা একটা বড়োলোকের দোকান আছে শাড়ীর।

শাড়ী রাখা আছে টেবিলটার ওপরে রাখা আছে হ্যাংকারের মধ্যে টাঙ্গানো আছে শাড়ী ।

এটা একটা খুব বড় দোকান আছে ওপরে একটা বাড়ি আছে সেইখান থেকে একটা বৌ দেখছে--